এটা একটা ফলের দোকান। কালো আঙ্গুর ফল খুব সুন্দর করে সাজানো আছে। সবুজ রঙের আঙ্গুর ফল খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। বেদানা আছে কমলালেবু আছে আপেল আছে মউসম্বি লেবু আছে। হু বিশাল বড়ো একটা দোকান।

সেখানে একটা গাড়ি দাঁড়ানো আছে সাদা কালার -এর । রাস্তাটার মধ্যে নানান কালার -এর ইট দিয়ে তৈরি করা।

একটা বাস দাঁড়ানো আছে। আ-আ একটা ছোট কার দাঁড়ানো আছে। উ তার মধ্যে প্রচুর লাইট -এর তার চলে গেছে। গাছপালা আছে --

একটা দরজায় একটা সুন্দর একটা পর্দা লাগানো আছে। একটা বল আছে। একটা লাল রঙের গ্যাস এর সিলিন্ডার এর মতো আছে। লা উ মেঝেটা খুবই সুন্দর টাইলস দিয়ে তৈরি করা।

এটা একটা মঞ্চ । দুটো মেয়ে রাধা কৃষ্ণ -র মতো হাতে বাঁশি নিয়ে দাড়িয়ে আছে। দুটো ছেলে আছে। উম নীচটা ম্যাট পাতা আছে লাল আর কালো দিয়ে তার চারদিকে ফটো লাগানো আছে। লাল রঙের একটা ব্যানার দিয়ে লেখা আছেউম ম--

তৈরি হচ্ছে। অটো দাঁড়ানো আছে দু তিনটে বা গাড়ি দাঁড়ানো আছে মারুতি কার দাঁড়ানো আছে গাছপালা দাঁড়ানো আছে চারদিকে কারেন্ট -এর তার। আকাশটা খুব সুন্দর। নীল সবুজ সাদা দিয়ে আকাশটা। পরিবেশটা খুব সুন্দর।

এটা একটা মন্দির। মন্দিরটা খুবই সুন্দর পাথর দিয়ে তৈরি করা। মন্দিরটা অরেঞ্জ লাল সাদা চারদিকে বাইরের দিকটা দেখলে মনে হচ্ছে রোদ্দুর এ পরিবেশটা খুব সুন্দর লাগছে। চারদিকে গাছপালায় ভর্তি আছে। তা উঠোনটা প্রচুর চওড়া আছে মানুষজন বসে আছে গাছপালা ভর্তি হয়ে--

এটা একটা এয়ারপোর্ট । এয়ারপোর্ট -এ একটা প্লেন দাঁড়ানো আছে। প্লেন -টা সাদা কালার -এর। চারদিকে লোকজন দাড়িয়ে আছে।

হাটটা খুবই বড়ো। উম চারদিকে লোকজন ভর্তি আছে। একটা উম আ জায়গার মধ্যে একজন ব্যাগ নিয়ে দাড়িয়ে আছে। কেউ কথা বলছে কারোর মুখে মা--

এটা একটা ছট পুজা। একটা কুকুরের পাশে নানানরকম স্ট্যাচু র মতো তৈরি করে রেখেছে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে চুল ছেঁড়ে। আখগুলো দাঁড় করিয়ে রেখেছে। মাথায় নানানরকম বউরা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশটা খুব সুন্দর লাগছে মেঘলা ওয়েদার দেখতে জায়গাটা খুবই সুন--